এখানে একটি বড়ো বারবল দেখা যাচ্ছে।

এখানে একটি গাড়ির শোরুম আসে।

এই গাড়িটির পেছনে কিছু গাড়ি রাখা রয়েছে।

এখানে একটি বড় প্যান্ডেল দেখা যাচ্ছে।

প্যান্ডেলের সামনে একটি বড় মাঠ রয়েছে।

যার সামনে তারা ফলমূল সাজিয়ে রেখেছে।

এখানে মারুতি সুজুকি শোরুম খোলা আসে ।

এই দোকানের সামনে সিঁড়ি রয়েছে।

এই ছবিতে অনেক লোকজন ও যানবাহন দেখা যাচ্ছে।

দুর্গার পাশে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রয়েছে।

সব ঘরে সুন্দরভাবে আলো জ্বলছে।

এখানে মেগলা প্রকৃতির আকাশ দেখা যাচ্ছে।

বিভিন্ন রঙ্গের মাদুরে বাচ্চারা ব্যায়াম করসে।

এই ঘরের দেওয়ালটি সবুজ রঙ্গের ।

তারা সবাই শাড়ি পরে দাঁড়িয়ে আছে।

অফিসের সামোনের গ্রিলগুলি হলুদ রঙের।

এখানে একটি নারকেল গাস দেখা যাচ্ছে।

নৌকার দুপাশে দুজন লোক বসে বৈঠা বইসে।

লোক দুজন জল পথে এগিয়ে যাচ্ছে।

আকাশ পরিষ্কার ও নীল দেখাচ্ছে।

এই সোবিতে মানুষজন লম্বা লাইনে দাঁড়িয়ে আছে।

এই ছবিতে অনেকগুলি জিনিস রয়েছে।

এর জালানাগুলোতে বড় বড় কাচ দেওয়া আছে।

মাঠের একপাশে কিছু কচু গাছ দেখা যাচ্ছে।

সামনের দিকে একটি বড়ো গাছ দেখা যা--

এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি ভবন দেখা যাচ্ছে।